সিঁড়ি দিয়ে উঠছে। পাশে একটি দোকান আছে। একটি অটো দাঁড়িয়ে আছে বাঁ সাইড - এ একটি গাড়ি আছে। আ-- দুটি গাড়ি আছে।

একটি খেলার মাঠ এখানেই শু-- বিকালবেলা এ দেখে মনে হচ্ছে এটা বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে সূর্য-- এখানে সবুজ গাছপালা আছে কতগুলি লোক খেলা করছে জায়গাটি খুবই সুন্দর।